একটা পার্কিং এর জায়গা যে পার্কিং এ অনেকগুলো গাড়ি অনেক কম্পানি এর গাড়ি দাঁড়িয়ে রয়েছে তাদের মালিক হয়তো তাদের এখানে ছেড়ে কোথাও গিয়েছেন।